আ- ধানক্ষেতের একটি ছবি ফুটে উঠেছে--

রেস্টুরেন্ট সামনে একটি পোস্টার টাঙ্গানো রয়েছে কয়েকজন ব্যক্তি রয়েছে।

দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে এক --

একটা টোটো যাচ্ছে। টোটো ওয়ালার গাড়িতে দুজন ব্যক্ --

আঃ উমম পাত্রপাত্রী বসবেন এবং আত্মীয়স্বজন ।

চে এটি গ্রামের কোনো একটি সেতুর ছবি।

এটি একটি রিসেপশন পার্টি যেখানে সুন্দর করে গেট সাজানো রয়েছে বিভিন্ন ফুল দিয়ে।

ফটো দেওয়া সামনে কয়েকজন ব্যক্তিকে উমম ভেতর--

সাইকে-এ-ল আছে দেখা যাচ্ছে-এ--

ক অনেকজন ব্যক্তিকে এই অটো উমম মানে বাস স্ট্যান্ড -এ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ।

ধারের দৃশ্য দেখা যাচ্ছে যেখানে অনেক জন ব্যক্তিকে রাস্তায় দেখা যাচ্ছে।

ও-ও অসুস্থ হলে ডাক্তারের এর পরামর্শ নিয়ে চিকিৎসা জন্য এখানে আসে।

যেখানে অনেকজন ব্যক্তি কে এয়ারপোর্ট এ প্রবেশ করতে --

এবং মাছগুলি পিস পিস করেও কাটা রয়েছে।

আঃ মিউজিক -এর জন্য ড্রাম রাখা হয়েছে এবং একজন ব্যক্--

একটি ব্যাঙ্ক এর ছবি সম্ভবত এটা ইউনিয়ন ব্যাঙ্ক যেখানে অনেকে এসছেন বিভিন্ন ফর্ম ফিল আপ --